পাহারাদার গম্বুজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা সুন্দর আলো দেখতে পাচ্ছি জ্বলছে।

যেখানে দুর্গা মা মহিষাসুরকে মামার মারার জন্য তাক লাগিয়ে রয়েছে এবং সামনে বাচ্চারাএকজন মেয়ে এবং অনেকগুলো--